java তে polymorphism এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব:
এখানে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স সংস্করণ 1204 jdk সংস্করণ 17 এবং eclipse 431
tutorial অনুসরণ করতে java এবং eclipse ide এর মৌলিক জ্ঞান থাকতে have
subclassing method overriding এবং overloading সম্পর্কে জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক java টিউটোরিয়ালগুলির জন্য আমাদের website যান
polymorphism একটি অবজেক্টের বিভিন্ন রূপ নেওয়ার ক্ষমতা রাখে
polymorphism এর প্রধান সুবিধা হল: reduction of complexity এবং code reusability
জাভাতে দুটি ধরনের polymorphism রয়েছে: compiletime এবং runtime polymorphism
compiletime polymorphism মূলত method overloading হিসাবে পরিচিত এটিকে static bindingও বলে
runtime polymorphism মূলত method overriding হিসাবে পরিচিত এটিকে dynamic binding ও বলে
আমরা ইতিমধ্যে runtime polymorphism অর্থাৎ method overriding সম্পর্কে শিখেছি
eclipse ide তে যাই আমি ইতিমধ্যে পূর্বের tutorial myproject named project বানিয়েছি
using final keyword tutorial code files নেই
employee class হল parent class
manager class হল subclass
manager class একটি অতিরিক্ত ভ্যারিয়েবল department রয়েছে
manager class method getdetails employee class method getdetails কে override করে
আমরা manager class object দ্বারা getdetails method কল করছি অর্থাৎ manager
বিবরণ print করতে লিখুন: system out println details of manager class
program সংরক্ষণ করে রান করুন আমরা output department ভ্যারিয়েবল value দেখি
তাই subclass মেথডকে runtime এ প্রয়োগ করা হয়
method invocation jvm দ্বারা নির্ধারণ করা হয় compiler দ্বারা নয়
তাই এটি runtime polymorphism বা method overriding হিসাবে পরিচিত
আমরা run time polymorphism শিখেছি
এখন virtual method invocation শিখি
eclipse ide তে employee class আসুন
ভ্যারিয়েবল name এর জন্য static এবং final keywords সরান
method setname uncomment করুন
static block সরান file সংরক্ষণ করুন
testemployee class আসুন value manager setname nikkita dinesh; uncomment করুন
we উদাহরণ আনকমেন্ট করি কারণ employee class setname method আনকমেন্ট করেছি
এখন employee class জন্য employee object emp1 দেখাই
লিখুন: employee emp1 = new employee open এবং close প্রথম বন্ধনী semicolon
এখন employee class জন্য setemail এবং setname এর জন্য value ইনিসিয়েলাইজ করুন
লিখুন: emp1 setname jayesh; emp1 setemail pqr @gmail com;
employee বিবরণ print করতে লিখুন: system out println details of employee class: emp1 getdetails semicolon
employee class জন্য manager object emp2 দেখাই
আমরা এটি করতে সক্ষম কারণ যে কোনো java object যা একাধিক isa test pass করে হল polymorphic
জাভাতে সকল objects হল polymorphic কারণ যে কোনো objects isa test তাদের নিজস্ব ধরন এবং class অবজেক্টের জন্য pass করবে
a manager isa employee
reference variable দ্বারা কোনো object পর্যন্ত পৌঁছনোর শুধুমাত্র একটি সম্ভাব্য উপায় রয়েছে
reference variables যেমন emp1 emp2 এবং manager
এখানে দুটি manager অবজেক্টের দেখাই:
emp2 object দ্বারা setemail setname এবং setdepartment এর জন্য ভ্যালু ইনিসিয়েলাইজ করি
লিখুন:
আমরা একটি error দেখি the method setdepartment string is undefined for the type employee
কারণ setdepartment method employee এর জন্য বিদ্যমান নেই
এখন emp2 setdepartment it; সরিয়ে দিন
বিবরণ print করতে লিখুন: system out println details of manager class: emp2 getdetails semicolon
program সংরক্ষণ করে run run
এখানে output আমরা manager of: ফাঁকা পাই
কারণ আমরা emp2 দ্বারা manager class department ইনিসিয়েলাইজ করিনি
demo উদ্দেশ্যে ডিফল্ট department হল it
manager class যান এবং department এর জন্য value ইনিসিয়েলাইজ করুন
program সংরক্ষণ করে run run
output হল employee object employee class উল্লেখ করে
manager object employee class এবং manager object manager class
এখানে দেখি যে manager class getdetails method emp2 দ্বারা কল হয়
কিন্তু emp2 setdepartment কল করার চেষ্টা করলে একটি error পাই
এর কারণ নিম্নরূপ:
এটি কোনো error দেয় so এবং code যাচাই করে
run time এ যদিও manager class jvm getdetails লাগু করে কারণ manager class getdetails employee class getdetails override করে
আমরা manager class getdetails অনুযায়ী output পাই কিন্তু compiler employee class setdepartment method দেখে so
তাই emp2 call করলে setdepartment একটি error দেয়
employee method getdetails employee class জন্য লাগু হয়
compiler emp1 getdetails এর সময় getdetails এর জন্য employee class উল্লেখ করে
রান time jvm employee class getdetails লাগু করে আমরা employee class getdetails অনুযায়ী output পাই
thus jvm object এর জন্য উপযুক্ত method calls করে যা প্রতিটি ভ্যারিয়েবলে নির্দিষ্ট calls হয়
এই ব্যবহার virtual method invocation রূপে উল্লেখ করা হয়
methods virtual methods হিসাবে উল্লিখিত
জাভাতে সকল methods এই উপায়ে আচরণ করে
আমরা সফলভাবে শিখেছি যে virtual method invocation কি
আমরা ইতিমধ্যে compiletime polymorphism অর্থাৎ method overloading সম্পর্কে শিখেছি
সংক্ষেপে দেখি যে compile time polymorphism কি
compile time polymorphism এ class একাধিক method থাকতে পারে
মেথডের একই name হয় কিন্তু বিভিন্ন arguments সহ
compiler compiletime method call করতে সক্ষম এটি কারণ যে এটি compile time polymorphism নামে পরিচিত
সংক্ষেপে
এখানে আমরা শিখেছি:
অনুশীলনী হিসাবে vehicle এবং bike ক্লাসের জন্য আগের টিউটোরিয়ালে ব্যবহার করা মেথড override করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং online পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয় অধিক জানতে আমাদের লিখুন